এখানে আমরা একটি খোলা রাস্তা দেখতে পাচ্ছি।

গাড়িগুলির পাশে কতজন মানুষ বসে রয়েছে।

টেবিল -এর চারপাশে অনেকগুলো চেয়ার দেখা যাচ্ছে।

চেয়ার -এর উপরে একজন লোক বসে আছে।

এখানে আমরা একটি খোলা জমি দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি।

গাড়িটির পাশে তিন চারজন লোক দেখা যাচ্ছে।

পিছনের লোকটি হাতে মোবাইল টিপতেসে।

পাথরটির উপরে একজন মানুষ বসে আছে।

চারিদিকে অনেক ফুল দিয়ে সাজানো দেখা যাচ্ছে।

পিছনে অনেক বড়ো বড়ো বেল্ডিং দেখা যাচ্ছে।

মাটের মাঝখানে একতো তাঁবু পাতানো আছে।

বাইটির সামনে অনেক ছোটো ছোটো ফুলদানি আছে।

এখানে আমরা একটি গ্যারেজ দেখতে পাচ্ছি।

মাঠের সামোনে একটি বাইক দাঁড় করানো আছে।

এখানে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

টেবিল -এর পাশে অনেকগুলো চেয়ার রাখা আছে।

এখানে আমরা একটি দোকান দেখতে পারছি।

সামনে কতগুলি সাইকেল সাজানো রয়েছে।

উপরে একটি পোস্টার লাগানো আছে।

বিল্ডিংয়ের সামনে একটি ফাঁকা রাস্তা রয়েছে।

গেট -এর ওপর দিয়ে কারেন্টের সিঁড়ি রয়ে গেছে।

বিল্ডিংয়ের সামনে একটি বড় দরজা রয়েছে।

খোলা জায়গাটিতে দুই-তিনটি বাইক দাঁড়িয়ে আছে।

বেঞ্চ -এর পাশে কয়জন ছাত্র দাঁড়িয়ে দেখা যাচ্ছে।

পিছনে অনেকগুলো ছাত্র দাঁড়িয়ে আছে।